দোকানটিতে প্রচুর হাতঘড়ি এবং কিছু দেওয়াল ঘড়ি আছে।

এই ঘড়িগুলো বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ীর প্রতিষ্ঠান যেমন ফাস্টট্র্যাক সোনাটার.

এই ইমারতের চারপাশে উঁচু উঁচু ঢিবি আছে.

এখানে কিছু মাছ বিক্রেতা মাছ কাটছে.

পাশে সেই একই শাড়ির আরো চারটি রং রাখা আছে।

একটি মিষ্টির দোকানের শিরোনাম দেখা যাচ্ছে।

নদীর ওপরে পাঁকা বাঁধাই করা বড়ো সেতু রয়েছে .

এই সেতুর পাশ দিয়ে একটি চওড়া সড়ক পথ চলে গেছে.

মন্ডপটির চার স্তম্ভে চারটি কলাগাছ পোতা রয়েছে.

বাড়িটির বানানোর কাজ এখনো শেষ হয় নি তাই ছাদের ওপর কাজ চলছে .

দুটো পাহাড়ের মাঝের ফাঁকা স্থানে কিছু লোক চড়ুইভাতির জন্য এসেছে .

কাজের জন্য নিচে কিছু যন্ত্রপাতি পাথর বালি সিমেন্ট পড়ে আছে.

পারে তিনটি ভেলা রাখা আছে.

কিছু মানুষ ভেলায় চড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে.

কয়েকজন পর্যটক এখানে ভ্রমণ করতে এসেছেন।

দপ্তরটিতে সুন্দরভাবে সবুজ টিন দিয়ে চালা করা আছে.